তো ভালোইতো ঘুরছিস। আমি photo দেখলাম তোর। কোথায় গেছিলি?

আচ্ছা আচ্ছা। কবে গেছিলিরে? আমরা উম গেছিলামতো ওই ডিসেম্বরের দিকে। আর যা দারুন মজা করেছি না। আমরা এখান থেকে প্রায়তো তোকে বললামই বারো জন গেছিলাম। কিন্তু আমাদের না সে রকমভাবে hotel কোনো খরচা করতে হয়নি। মানে hotel এর কোনো charge টার্জ দিতে হয়নি। আমরা একটা দিদির বাড়িতে গেছিলাম। একটা দিদির বাড়ি আমাদের।

হম ওখানেই সবাই মিলে থেকেছিলাম। তো খরচাটা সেইভাবে বেশি হয়নি। আর ভীষণ মজা হয়েছিল যাওয়ার সময়। কিন্তু একটা problem ও হয়েছিল জানিস্?

আরে, আমরাতো মানে মানে এখান থেকে মানে শিয়ালদাহ থেকে ট্রেনতো ছিল আমাদের একটা দশে, আর সেটা আমাদের পরের দিনকে পৌঁছানোর কথা ছিল ওই সাড়ে চারটা নাগাদ। কিন্তু আমাদের ট্রেন প্রায় ছয় ঘন্টা মতন late ছিল। মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতেতো মানে যেটা ভেবেছিলাম যে সাড়ে চারটার সময় পৌঁছে বিকালবেলা একটু ঘুরাঘুরি করবো। কিন্তু সেটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে গিয়েছিল। তারপরে ওই দিনটাতো পুরো মাটি হয়ে গেলো আমাদের।

হ্যাঁ রে, জানিস না মানে এতো বাজে একটা experience ছিল এমনিই train এ মানে আমার ছিল first journey ভীষণই মজা করেছিলাম আমি। but ওই time টা খুবই বাজে ছিল। ছ ঘণ্টা ট্রেন মানেতো বুঝতে পাচ্ছিস কতটা problem হয়। হ্যাঁ, অনেকটাই problem তো কি করলি ছ ঘন্টা আরও মানে তোরাতো শীতের মধ্যে গেছিলি। অতোটা মনে হয় গরমে অসুবিধা হয়নি?

একঘেঁয়ে লাগছিল আরকি। মানে এতক্ষণ ট্রেনেতো যাতায়াত করাটা অভ্যাস নেই। ওই problem টাই হয় আরকি। সেই রকম আর কিছু হয়নি। এটা সবার মধ্যেই হয়। আমরাতো বেশিরভাগ একটা জায়গায় বসে থাকতে পারি না। তো ওটা সবারই একটু problem রয়েছে। যে যদি মানে সেই রকম তুই company না পাস না, তুই এমনিও একসাথে বসে থাকা যায় না অনে অনেক সময়। হ্যাঁ, but একটা জিনিস খুব ভালো মানে আমাদের সাথে অনেকই ছিল আহ মানে ট্রেনে যেতে যেতে যেটা হয় আরকি। অন্য group এর সাথেও আলাপ হয়ে যায়। মানে বেশ মজাই করেছিলাম। আর আমরা যেহেতু চারটে মেয়ে ছিলাম। আর অনেকটাই সেই মেয়েদের মধ্যে পড়ি আমরা। তো যেতে যেতেতো খুব মজা হয়েছিল। গান চালিয়েতো আমরা ট্রেনের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। এইরকম একটা ব্যাপার।

first time গেলি না কোথাও ঘুরতে? হ্যাঁ, আমার first time এটা ছিল। আর আসলে কি বলতো আমাদের অনেকদিন ধরেই যাওয়ার কথা ছিল, মানে সেই দু হাজার কুড়ি থেকে যাবো যাবো করে lockdown হলো জানিসই তো তখনতো কোথাও বের হওয়া যায় না। তারপর এই করতে করতে দু হাজার বাইশে আমরা গিয়েছিলাম। দেখ ওটা ঠেকে ঠেকে থাকতে থাকতে দুই হাজার বাইশ।

আমি আরও তোর photo টটো দেখলাম, বেশ ভালো লাগল। কোথায় কোথায় এমনি কোনো spot কোন কোন spot এ ঘুরতে গেছিলি? দেখ আমরাতো মানে এটা কি হতো যদি একটা কোনো মানে guide list সাজাতাম তাহলেতো প্রচুর ঘুরতে পারতাম। কিন্তু আহ ঘুরেছি বলতে আমরা mainly ছিলাম লুধিয়ানাতে ঠিক আছে? লুধিয়ানাতে নামলাম, না দোস আমি তোকে প্রথম থেকে একবারেই বলি। লুধিয়ানাতে নামলাম আমরা রাত্রেবেলা এগারোটায়। আর ওখান থেকে চলে গেলাম পুজোদির বাড়িতে। মানে ওই দিটার নাম পূজা আরকি। ওদের বাড়িতে গেছিলাম। তো সেখানে রাতে আহ stay করেছিলাম। তারপরে তারপরের দিনকে বিকালবেলা আমরা সেই তোকে বললাম চারটে মেয়ে, আরতো সবাই আমার মা-রা ছিল। মা-রা কোথাও যায়নি সেই রকমভাবে। তো তারপরে আমরা কিছুতো চিনিও না সেভাবে। ওখানে পুরোটা একটা unknown place তো আমরা কি করব, চারজন মিলে experiment করতে করতে আমরা চলে গেছিলাম ওখানে বিশাল বড় একটা না shopping mall ছিল। খুবই সুন্দর দেখতে মানে আমাদের

গিয়েতো চারজনই ওখানে কিছুক্ষণ ছিলাম বেশ। তারপরে ওখান থেকে দেখ ঘুরা বলতে গেলে আমরা শুধু পাঞ্জাবে স্বর্ণ মন্দিরটায় গেছিলাম আর জালিয়ানাব জানিয়ানওয়ালাবাগ যেটা ওখানে দেখ দেখতে গেছিলাম আর তারপরে ওখান থেকে আমরা সোজা অটোতে করে মানে auto reserve করতে হয় বুঝেছিস? auto reserve করে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে ওই যে পাকিস্তানের যে border টা আছে না ওর কাছাকাছি পরে। ওই পাকিস্তানের border টা্ই দেখতে গেছিলাম। আর সেই রকমভাবে কিছু ঘোরা হয়নি। হ্যাঁ, উহ আহ খুব সুন্দর আমিও দেখেছি মানে youtube এর video ও দেখেছিলাম border এর। বেশ ভালো ওখানে প্যারেড-ট্যারেডও হয় না? তোরা গেছিলি নিচে?

আর মানে আমাদের ইন্ডিয়ার যা flag গুলো দারুন দারুন ওড়ে। ভালোই মজা করেছিস? হ্যাঁ, মজাতো খুবই করেছি।

বলছি তোর এর মধ্যে কোথাও যাওয়ার plan নেই? গরমতো পড়েই গেল। হ্যাঁ, গরম পড়েছে। কাজ-বাজও করছি। একটানা ভালোও লাগছে না, ভাবছিলাম ঘুরতে ফুরতে যাবো কোথাও। তা সেই রকমভাবে কি বলতো একটা proper ছুটি না পেলে না plan করে হয়ে উঠে না।

মানে কি করতে হবে, কোথায় যাব না যাব এবার সবাই একটা decide এরও ব্যাপার থাকবে। একা একাতো ঘোরাটা ওই রকম মজাদার না।

আমরা এমনিও গেছিলাম recent বুঝতে পারলি? recent আমি গ্যাংটকে গেছিলাম ঘুরতে বন্ধুদের সাথে। নভ নভেম্বরে গিয়েছিলাম। হ্যাঁ তোদের ছবিও দেখছিলাম আমি। হ্যাঁ মানে সেই রকমভাবে ছবি এখনো post করিনি। এখনো অনেক ছবি মোটামুটি রয়েছে দু একটা দু একটা করেছি। এইবার করবো post তো আমিও ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। কারণ দুই তিন বছর ধরে না continue তোর এই যাচ্ছি দার্জিলিং এর দিকে। আবার তোর আমি আগে বছর may মাসে মুসৌরিতেও গেছিলাম বন্ধুদের সাথে। তো এরকম ছোটখাটো করে ঘোরা হচ্ছে দূরে দূরে। family সাথেও যাওয়া হচ্ছে না। ভাবছি family সাথে একটু যাব কোথাও।

তাহলে চল একসাথেই যাই। তোরা আচ্ছা তাহলে তুই ঠিক কর কবে যাবি, মানে তোরা কে কে যাবি তাহলে গেলে? গেলে কে যাব? আমি বাবা-মাকে বলি। যদি বাবা-মা না যায় কোনো বন্ধু-বান্ধব মিলে ঠিক করব। আর তোর যদি কোনো বন্ধু-বান্ধব সেই রকম থাকে।

হ্যাঁ, আমার খুবই ইচ্ছা অনেকদিন ধরে। আর না এই দেখ হোলির season টাও চলে গেল। হোলিতে খুব ভালো শান্তিনিকেতনে, বেশ মজা হয়। আমি দেখেছি অনেক video ফিডিও বেশ অনেকে থাকে। সবাই বেশিরভাগ দেখবি বসন্ত উৎসবে সময় হোলিতে একদম যায়।

ওই রকমভাবে আর হয়ও না। যে বসন্ত উৎসব হয়, এখন start করেছে নতুন নতুন। কিন্তু আর জায়গার জিনিস জায়গায় ভালো লাগে বলে না। তো সেই রকম একটা আমার ওখানটাই বেশি ভালো লাগে। তোর exam ট্যাক্সাম শেষ পরীক্ষার? হ্যাঁ, আমারতো এইতো exam বারো তারিখে শেষ হলো। এখনতো পুরো free রয়েছি। অসুবিধা নেই, গেলে বলিস আমিও যাব। কারণ আমার প্রচন্ড ইচ্ছা। actually কি বলতো শান্তিনিকেতনের জায়গাটা এতোটা peaceful না মানে ওখানে গেলেই মনটা মনে হয়ে ভালো হয়ে যায়। সেটাই, আমি যাইইনি আগে, আমি কোনো দিনই যাইনি। আর আমার এই জায়গাটা খুব যাওয়ার ইচ্ছা। বলতে পারিস যে, মানে একটা ভালো জায়গা বলে না, মানে আমার একটা বান্ধবীর দিদিও থাকে ওখানে। মাঝখানে decide ও করেছিলাম এরকম যে ওই দিদিটা যদি একটা হোস্টেলে থাকছে, তো আমরা যাবো মেয়েরা শুধু দুজন মেয়েই যেতাম। মানে আমি আর ও। তো গেলে তো সেই রকম অসুবিধা হতো না। কারণ ছেলে থাকলে হয়তো hostel guard ছেলে ঢুকতে দিতো না বা কিছু। মেয়ে থাকলেতো অসুবিধা নেই। আমরা ভেবেছিলাম যাতায়াতের খরচা সেই রকম না হয় লাগতো না। ট্রেন এখান থেকে শিয়ালদাহ দিয়ে যায় না মুর্শিদাবাদের ট্রেন? হ্যাঁ, শিয়ালদাহ থেকেইতো ছাড়ে। চলে যেতাম আমি decide করেছিলাম। কিন্তু এই কাজেকর্মের জন্য আটকে পড়লাম। আর যাওয়া হলো না আমিতো এই বলতে বলতে তাও পাঞ্জাবে গেলাম। আমারতো ঘুরতে যাওয়াই হয় না। এই কিছু কিছু সময় পড়াশোনার এতো চাপ থাকে। তারপরে নিজেরও কিছু কাজের চাপ থাকে বলে আর যাওয়াই হয় না। কিন্তু আমারও যে ঘুরতে খুব মানে ভালো লাগে। দিঘাতে তুই ভাবলি দিঘাতে আমি দুই হাজার আঠারো সালে last গেছি।

না আমিও দু’ হাজার আঠারোতেই মনে হয় last গিয়েছিলাম। কিন্তু তার আগে প্রত্যেক বছর একবার করে দুবার করে দিঘা যাওয়া হতো। even এরকমও হয়েছিল আমাদের HS দিয়েছিলাম মনে আছে? result বেরুনোর দু দিন আগে ঘুরে এসেছি। মানে যেদিন result বেরিয়েছে তার আগের দিন রাত্রিবেলা এসেছি। result বেরিয়েছে আহ সেই দিনই রাত্রিবেলা আবার দিঘায় গেছি। মানে এরকমও হয়েছে। দিঘা মানে অনেকবার ছোটবেলা থেকে যাওয়া হয়ে গেছে। অনেকবারই গেছি কিন্তু কি বলতো দিঘাটা মানে কাছাকাছির মধ্যেতো একটু কম budget এ হয়ে যায়। but দিঘাটা একটু ভালো লাগে। সমুদ্রের কাছাকাছি গেলে না মনটা যে খুব খুশি খুশি হয়ে যায়, একটা এইরকম ব্যাপার। হ্যাঁ, সমুদ্রের ধারে বল, গঙ্গার ধারে বল।

হ্যাঁ, photo তুলতেই গেছিলাম mainly আমি আর আমার একটা বান্ধবী মিলে। আর বাবা কি যে ভালো লাগে ওই বিকেলের time টায় গঙ্গার পাড়ে। তোকে কি বলব। গেছিস কখনো বাগবাজার ঘাটে? হ্যাঁ, আমি গেছি এবার সেই রকমভাবে কি বলতো বিকেলটা জানিসতো আমাদের এখান থেকে যেতে কতটা time লাগে, আসতে কতটা time লাগে। মানে শান্তিও করে যে গিয়ে বসবো একটু বিকালবেলা। সন্ধ্যাবেলাটা একটু বসে একটু late করে আসবো। রাত্রিবেলাটা যে বেশ ভাল লাগে। সন্ধ্যা পরে একটা হালকা হাওয়া দেয়, এইরকম গরমকাল না দিনের বেলা অনেকটা গরমও থাকে। এইরম বিকালবেলা বিকালবেলা গিয়ে বসলাম, এবার দেখ কলকাতার দিকে বাড়ি হলে একটু কাছকাছি বাড়ি হলে না ওখানে গিয়ে থাকা যায়। একটু বসে অনেকক্ষণ থেকে তারপর আমরা আসলাম। আর না হলেতো বাড়ি আসার তাড়া। দু ঘন্টাতো ওখান থেকে বাড়ি আসতে লেগে যায়। লেগে যায়, সেটাই। ওই আমরা একটু সকাল সকাল গেছিলাম যেহেতু photo shoot ছিল আমাদের। আহ আর ওই রোদের মধ্যে একটু কষ্টও হয়েছিল। কিন্তু এরপর ভেবেছি যখন যাবো ওই আমাদের দেখবি আমাদের এখান থেকে হাবড়া মাঝেরহাট local একটা ছাড়ে। তাইলে কি হয় যে গে গেলাম তাড়াতাড়ি ওই বিকাল time টা একটু পাওয়া যায়। এবার কি বলতো হ্যাঁ যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে তাই আসার একটা তাড়া থাকে। কিন্তু একটু হাতে সময় নিয়ে গেলে আবার বেশ ভালো লাগে ওই গঙ্গার পাড়ে বিকালবেলা এতো মিষ্টি হাওয়া দেয়।

উহ না আমিও ওই দিকে কখনো যাইনি। কিন্তু ওই বাগবাজার ঘাটে গেছি, শোভা বাজার গেছি, প্রিন্সেপ ঘাটও জানিসতো প্রিন্সেপ ঘাটতো খুব popular জায়গা আমাদের। তো তুই আর আমি গেছিলাম আহ shopping করতে স্লেনেটে। ওখান থেকে গেলাম

হ্যাঁ সে gift packet নিয়ে তোর জন্য এতো packet করে ফেলেছি এতো shopping করে ফেলেছি সে মানে বাসে করে যে আসবো সেটাও করতে পারিনি। taxi তে উঠে পড়লাম আমরা দু জনেই। হ্যাঁ, আর taxi taxi র লোকটা মনে আছে? কি বলেছে, আমি শুনেছি যে ও দুশ টাকা বলেছে, ও একেক জনে একশ টাকা করে আমি শুনেছি দুজনে একশ টাকা। সত্যি সময়গুলো কিভাবে কেটে যায় বল। এইতো কয়েক বছর আগে, দেখতে দেখতে চলে গেলো। হ্যাঁ কয়েক বছর না বেশ recent আগের বছরইতো গেলাম মনে হয়। তাইতো বললাম, এইতো এক বছর আগে এক বছর হয়েও গেলো দেখতে দেখতে।

শোন না একদিন মিষ্টিদের বাড়ি থেকেও ঘুরে আসি। অনেকদিন কোথাও ঘুরতে ফুরতে যাইও না কোথাও, বাড়ির মধ্যেই রয়েছি। একদিনে এইটা আর plan করতে হবে না। একদিনের মধ্যে গিয়ে আবার চলেও আসা যাবে। গরম কালও পড়েছে।

ঠিক আছে। সে তোর কি ব বলছিলাম তোরা ওখানে কেমন ঘুরলি? মানে যে হচ্ছিল দ্যাখ সে কথা থেকে বেরিয়েই গেলাম। তুই যে বললি কোথাও গেছিলি, ওখানে কেমন ঘুরলি তুই? ওইতো আমাদেরও তোদের মতন case কিন্তু আমাদের খুব সুন্দর ঘোরা হয়েছে। মানে আগে যে মে মাসে trip করেছিলাম আমরা মুসৌরিতে। ওটা একদম গরম কালে চলে গেছিলাম আর ঠিক করে তোর হয় না যে

যেমন গাড়িটারি সেই রকম book করে যাইনি। আমরা ভেবেছিলাম public transport এ করে যাতায়াত করবো মানে বাসে-টাসে যাব। এইবার তোর এতোটা খাটাখাটনি হয়ে গেছে। মানে হয় না এতটা এতো দূর করে যাচ্ছি আমরা এতো distance এ। তো আমাদের প্রচন্ড পরিমাণে tired হয়ে গেছি। ওই এক দু দিন দুই দিন করে থাকতে থাকতে মানে হয়তো hotel এ ঢুকছি আর বেরুনোর সময় হয়ে যাচ্ছে। এইরকম হচ্ছে। তো আমরা মজাভাবে ঘুরতেই পারিনি। আর এইবারটা plan করে গেছি। এতো সুন্দর ঘোরা হয়েছে কি বলবো। আর বরফ পেয়েছি পুরো fresh প্রথমে তোর এইখান থেকে আমরাতো শিয়ালদাহ থেকে ট্রেন ছিল আমাদের দশটার সময় রাত্রিবেলা।

তো ওখানে থেকে গেলাম। আমি গেছি, সুজিকে চিনিস তো?

ও তো গেছিল। তারপরে আমাদের বিআরটির কয়েকটা বন্ধু-বান্ধব গিয়েছিল। আমরা সবাই মিলে গেছিলাম। তো ট্রেনে এ রকম উনু টুনু খেলছিলাম।